এইটা একটা মন্দির হয়।

বড়ো বড়ো কয়েকটা সবুজ কালারের গাছ দেখা যাচ্ছে।

একটা অনেক বড় সোলার লাইট রয়েছে।

অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে।

উপরে একটা সাদা কালারের ভল দেখা যাচ্ছে।

আকাশটা সাদা কালারের অনেকগুলো মেঘ রয়েছে।

উপরের পোস্টারে ইংলিশ দিয়ে কিছু লেখা রয়েছে।

এখানে একটা অনেক বড় মাঠ রয়েছে।

এটা একটা কোলাঙার দোকান হয়।

অনেকগুলো মানুষ লক্ষ্য করা যাচ্ছে।

কিছু পানির বোতল রাখানো হয়েছে।

দুইটা বাচ্চা এবং দুইটা বড় লোক লক্ষ করা যাচ্ছে।

উপরে বোর্ডে কিছু লেখানো রয়েছে।

সাইটে কিছু বাঁশ রাখানো রয়েছে।

প্যান্ডেল এর মত একটা তার এর মত কিছু ঝুলা রয়েছে।

জানলা দিয়ে রোদ্রু আসতেসে।

দুইটা পানির বোতল দেখা যাচ্চে।

এইটা একটা চায়ের দোকান হয়।

উপরের দোয়ালটি সাদা কালারের।

সিঙ্গেল সবুজ কালারের গাছ লক্ষ্য করা যাচ্ছে সুন্দর লাগছে।

উপরে একটা সাদা কালারের এ_ছি রয়েছে।

দুটো চেয়ার লক্ষ করা যাচ্ছে।

এটা একটা বইয়ের দোকান।

সামনের বোর্ডটিতে ইংলিশ দিয়ে কিছু লেখা রয়েছে।